যথা একটা বস্ত লাগা আছে সাইড -এ আর দুটা দু সাইড -এ লাগা আছে।

ইন্সট্রুমেন্ট -এর দোকান বটে যেথায় গিটার পিয়ানো ঢোল অনেক রকমের মিউজিক সামান--